এই জন্য এই পদক্ষেপ টা আমার মনে হয় নেয়া উচিত বিশেষ করে গ্রামের দিকে গ্রামের দিকে যদিও দূষণের হার মানে অধিকাংশ দূষণের হারই খুবই কম যেমন বায়ু দূষণ তো সেরকম ভাবে নেই শব্দ দূষণ ও নেই যেহেতু গাড়ি ঘোড়ার খুব একটা প্রচলন নেই হয়ত কিছু কিছু জল দূষণ হয় রাসায়নিক সার ফারের জন্য তো সেগুলো খুবই নগন্য সংখ্যক তো সেগুলো জৈব সার পরিবর্তন এ করে রাসায়নিক সসারের পরিবর্তে জৈব সার অনলি সেইটা সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু main যে চিন্তা প্রধান চিন্তা সেটা শহর নিয়ে

এই দূষণ এর কারণে আমরা ছোট থেকে যেসব জিনিস দেখে এসেছি বা তার আগে হয়তো কিছু কিছু জীবজন্তু ছিল উদ্ভিদও ছিল এই দূষণের কারণে আমরা সে গুলোকে হারাতে বসেছি এখন এখন আমরা দেখতে পাচ্ছি না আমাদের আরও আমাদের পরের প্রজন্ম আর দেখতে পাবে না এই দূষণের কারনেই তাতে দূষণ টা কে ঠিক ঠাক ভাবে যদি আশা করি সরকার দেখছে তেমন শব্দ দূষণের দিকে দেখছে বায়ু দূষণ টা একটু দেখছে শব্দ দূষণের জন্যে বড় বড় বাজি ফাটানো নিষেধ করে দিয়েছে বায়ু দূষণের জন্যে পেট্রল ডিজেল এর বদলে বৈদ্যূতিক গাড়ি রাস্তায় বের করেছে এই আর কি আস্তে আস্তে দেখছে আস্তে আস্তে দেখা উচিত এটাই ভাববো আর কি চাইবো আর কি আমরা আমাদের কেও করা উচিত আমাদেরকেও সাহায্য করা উচিত যাতে পরিবেশ টা কে কি ভাবে আমরা বাঁচাতে পারি আমরাই করবো সরকার তো শুধু করলে হবে না আমাদেরকেও করতে হবে একদমই একদমই তাই আর দেখবি ছোটবেলায় অনেক রকম গাছপালা আমরা দেখতাম যে গুলো বড় হয়ে আর দেখতে পাই না তো দূষণের জন্যেই সেগুলো হয়ত বিলুপ্ত হওয়ার পথে বা হয়ত আর কোনোদিন ফিরে আসবে না অনেক পাখি আমরা দেখতে পাই না সেই পাখি গুলো হয়ত কোথাও গিয়ে হারিয়ে গেছে বায়ু দূষণের জন্যে হয়ত গ্রামের দিকে গিয়ে যারা শহরের দিকে থাকতো তারাও এখন গ্রামের দিকে চলে গেছে যে হেতু দূষণ কম তো এই ভাবেই প্রভাবিত হচ্ছে সবাই

তো দেখা যাক কতটা কি সরকার থেকে কত টা কি করে কত টা আমরা নিজেদের পরিবর্তন করতে পারি সবই দেখ বায়ু দূষণ ঠিক আছে ভালো লাগলো কথা বলে দূষণ নিয়ে যদি কোনো দিন সময় পাই আবার একদিন আলোচনা হবে হম হম একদম তা আমার ও খুব ভালো লাগলো রাজনীতি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কালজয়ী গ্রন্থে politics শব্দটি প্রথম ব্যবহার করেছেন। এখানে Politics শব্দটি এসেছে polis থেকে। polis শব্দের অর্থ নগর। সমকালীন গ্রিক নগররাষ্ট্রসমূহ এবং তাদের অনুসৃত নীতি ও সমস্যাদি সংক্রান্ত আলোচনাকে অ্যারিস্টট্ল রাজনীতির বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু আকৃতি, প্রকৃতি, কার্যাবলি, প্রভৃতি সর্বক্ষেত্রেই আধুনিক রাষ্ট্রের সঙ্গে প্রাচীন গ্রিক রাষ্ট্রের মৌলিক পার্থক্য লক্ষ করা যায়। তাছাড়া বর্তমানে মানুষের আধুনিক রাষ্ট্রের সঙ্গে প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রের মৌলিক পার্থক্য অবশ্যই লক্ষ। প্রাচীন গ্রিক পদ্ধতিতে এইসব সমস্যার সমাধান করা আদৌ সম্ভব নয়। তাই রাজনীতি বলতে অ্যারিস্টটল যা বোঝাতে চেয়েছেন বর্তমানে সেই অর্থে রাজনীতি শব্দটির প্রয়োগ দেখা যায় না। মানুষের জীবন এবং মানুষ্য সমাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি। এই রাজনীতিকে কেন্দ্র করেই মানুষ সামগ্রিক জীবনের রথচক্রে আবর্তিত হন। কিন্তু রাজনীতি বলতে কী বোঝায় তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক সমাজতত্ত্ববিদদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি অর্থাৎ রাজনৈতিক দলগুলির মধ্যে মতাদর্শগত ও ক্ষমতা দখলের লড়াই। নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্তৃক অনুসৃত কৌশলের প্রভৃতি নীতিকে বোঝানো হয়। কিন্তু রাজনীতি সম্পর্কে এরুপ ধারণা কেবল বিভ্রান্তিকরই নয় সংকীর্ণতাদোষে দুষ্টও বটে। আবার কেউ কেউ ন্যায়নীতিবর্জিত উপায়ে ব্যক্তিগত সুযোগ-সুবিধা লাভকে রাজনীতি বলে চিহ্নিত করেন। কারও কারও মতে রাজনীতি হল অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ, কিন্তু হেগ হ্যারপ ব্রেসলিন ইত্যাদি মানুষের মতে তাঁদের comparative government and politics গ্রন্থে রাজনীতি কে একটি বিশেষ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথ পুস্তকে রাজনীতিকে এমন একটি সিদ্ধান্ত বলে গ্রহণ করেছেন, যা সর্বসমক্ষে গ্রহণ করা দরকার। গোষ্ঠীগুলির আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। এদের মধ্যে এক প্রান্তে যেমন এক এক এক একটি একক পরিবার রয়েছে, অন্য প্রান্তে তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ও রয়েছে। হেগ হ্যারপ ও ব্রেসলিন মনে করেন যে রাজনীতি বিশ্লেষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এই সমস্ত অবস্থাকে খুঁজে বের করা, যেখানে গোষ্ঠীসমূহ শান্তিপূর্ণ ও কার্যকর ভাবে তাদের লক্ষ্য পূরণ করতে পারে। এই অর্থে রাজনীতি হলো একটি গঠনমূলক ও বাস্তব বিষয়। তবে তারা এও স্বীকার করেছেন যে এই সমস্ত গোষ্ঠীর সদস্যদের মধ্যে লক্ষ্য এবং লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে যথেষ্ট মতবিরোধ রয়েছে। অনেক সময় তাদের মধ্যে লক্ষ্য সম্পর্কে মতের অনৈক্য প্রতিষ্ঠিত হলেও লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে অন্তত প্রাথমিক পর্যায়ে মতবিরোধের বিশেষ লক্ষ্য দেখা যায়। এই মতবিরোধ দূর করার উপায় সম্পর্কে অন্তত প্রাথমিক পর্যায়ে রাজনীতির উৎপত্তির বিভিন্ন কার্যকলাপ প্রতিষ্ঠিত হয়েছে. কোন কিছু অপূর্ণতা থেকেই বিরোধের সৃষ্টি হয়।

এরূপ বিরোধের নিষ্পত্তির জন্য যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা অবশ্যই প্রয়োজন উদাহরণ হিসাবে বলা যেতে পারে। কখন তারা একটি স্থান ত্যাগ করে অন্য একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সে বিষয়ে একটি যাযাবর উপজাতি যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে অনুরূপভাবে। কোন একটি রাষ্ট্রের বিরুদ্ধে কখন যুদ্ধ শুরু হওয়া উচিত সে বিষয়ে একটি আধুনিক জাতীয় রাষ্ট্রকে অবশ্যই যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এইভাবে একটি গোষ্ঠী সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে অখণ্ড সিদ্ধান্ত বলে চিহ্নিত করা হয়ে থাকে। এই সব দিক থেকে বিচার করে হেগেল হ্যারপ ব্রেসলিন মন্তব্য করেছেন যে রাজনীতির বিষয়বস্তু হলো এমন একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বন্টন। তবে একথাও সত্য যে কেবল একটি যৌথ সমস্যার অবস্থিতি সবসময় একটি যৌথ সমাধানের পথ খুঁজে বের করার জন্য রাজনৈতিক ইচ্ছার জন্ম দেয় না। তাছাড়া গোষ্ঠীর আকার যতই বৃহৎ হবে ততোই সমস্যার সমাধান কঠিন হয়ে দাঁড়াবে উদাহরণ হিসাবে পরিবেশ রক্ষার কথা বলা যেতে পারে। পরিবেশ রক্ষার সমস্যা হলো একটি মৌলিক সমস্যা এই সমস্যা সমাধানের জন্য যৌথ প্রচেষ্টার প্রয়োজন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ পরি~ পরিবেশ রক্ষার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও অনেক সময় সেই আগ্রহ বাস্তবে রূপায়িত হতে পারে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতি উন্নত রাষ্ট্র গুলির মুখে পরিবেশ রক্ষার কথা বললেও বাস্তবে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ রক্ষা যে কোনো যৌথ পরিসরের শারিক শরিক হতে রাজি। তা একেবারেই হতে পারে না ফলে সামগ্রিকভাবে পরিবেশ রক্ষার প্রয়াস অদ্যপদী সাফল্য লাভ করতে পারেনি এই ধরনের যৌথ সমস্যা এবং সেই সব সমস্যার সমাধানের ব্যাপারে ঐক্যমতের মধ্যে যে বিরাট ফাঁক রয়েছে তার কারণ এবং তার বিশ্লেষণ করাই হলো রাজনীতির কাজ। এলেন বল তার modern politics and government নামক পুস্তকে এই মত ব্যক্ত করেছেন যে, রাজনীতি হলো একটি কার্যকলাপ কোনো নৈতিক নির্দেশ নয় তার মতে রাজনৈতিক কার্যকলাপ সমাজের সর্বস্তরে বিরোধ। বিরোধের নিষ্পত্তি সঙ্গে যুক্ত থাকে সমাজের সর্বস্তরেই রাজনীতির অবস্থিতি লক্ষ্য করা যায় বলে তিনি একটি সর্বজনীন কার্যকলাপ বলে রাজনীতিকে চিহ্নিত করেছেন। উদাহরণ হিসেবে তিনি একটি পুতুল নিয়ে দুটি শিশুর মধ্যে বিরোধের কথা বলেছেন দুটি শিশু একই সময় পুতুলটি পেতে আগ্রহী হলে কে পুতুলটি পাবে তা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাঁধতে পারে। এমতাবস্তায় তুলনামূলকভাবে বলবান শিশুটি বল প্রয়োগের মাধ্যমে অপর শিশুর কাছ থেকে পুতুলটি কেড়ে নিতে পারে, কিংবা মা এসে তার অধিকতর শক্তিশালী পদমর্যাদা প্রয়োগ করে তাদের মধ্যে বিরোধের নিষ্পত্তির ব্যবস্থা করে দিতে পারেন। এই ভাবে সমাজের সর্বস্তরে পরস্পরবিরোধী লক্ষ্য ও স্বার্থের দ্বন্দ্ব থেকেই বিরোধের উৎপত্তি ঘটে এবং হিংসা বা বলপ্রয়োগ আলাপ-আলোচনা দরকষাকষি ভোটাভুটি প্রভৃতির মতো বিভিন্ন উপায় অনুসরণ করে এইসব বিরোধের নিষ্পত্তি করা হয়ে থাকে। ডেভিড স্টোন রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্ব মূলক বণ্টনকে বুঝিয়েছেন। তার মতে মূল্য হল মানুষের অভিষ্ঠ সেইসব মূল্যবান জিনিস যেগুলি প্রাপ্তি রাজনৈতিক কৰ্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আবার কর্তৃত্বমূলক বন্টন বলতে স্টোন ক্ষমতার অধিষ্টিত সেই সব ব্যক্তির সিদ্ধান্তকে বোঝাতে চেয়েছেন যারা তাদের সিদ্ধান্তকে কার্যকর করার জন্য সক্ষম অনুরূপভাবে আর লেথম তার the group Basis of Politics নামক গ্রন্থে রাজনৈতিকের ব্যাপক দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করেছেন। তার মতে রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বন্টন করতে সমর্থন মার্কসবাদী দৃষ্টিতে রাজনীতির একটি বিশেষ জায়গা আছে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রক্রিয়া কে বিশ্লেষণ করার প্রাথমিক নীতি গুলিকে মার্কসবাদ লেনিনবাদের মধ্যে বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। তবে বুর্জোয়া রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক সমাজতত্ত্ববিদ কিংবা রাষ্ট্র দার্শনিকরা যে দৃষ্টিভঙ্গিতে রাজনীতিকে বিশ্লেষণ করেন মার্কসবাদীরা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে তাদের পর্যালোচনা করেছেন। মার্কসীয় দৃষ্টিভঙ্গীতে রাজনীতি হলো এমন একটি শ্রেণীগত ধারনা যা ক্ষমতাকে কার্যকর করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। রাজনীতির গঠন গঠনের পেছনে অর্থনৈতিক উপাদানের চরম প্রভাব থাকায় লেলিন রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলে মনে করেছেন। তিনি বলেছেন রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ হওয়ার প্রচলিত সমাজব্যবস্থা কে সমর্থন ও সংরক্ষণের মাধ্যমে রাজনীতি অর্থনীতির সেবা করে। যে বুর্জুয়া রাষ্ট্রবিজ্ঞানী প্রমুখের সঙ্গে মার্কসবাদীদের পার্থক্য মার্কসবাদীর বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে বুর্জুয়া রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনীতি সমাজসেবীদের রাজনীতি অর্থনীতি থেকে বিচ্ছিন্ন জীবনের একটি অংশ হিসেবে কিংবা অর্থনীতি দ্বারা প্রভাবিত নয় বলে মনে করেছেন। মার্কসবাদীরা আধুনিক সমাজ জীবনের অন্যতম গুরুত্ব বিষয় হলো বই শৈব সংস্কৃতির জীবনের উপর রাজনৈতিক ক্রমবর্ধমান প্রভাব। আর্থিক বিষয়ে পরিচালনা বৈষয়িক দপ্তর বন্টন মতাদর্শ সংস্কৃতি নৈতিকতা পরিবার জীবনযাত্রার ধরণ প্রকৃতি সমাজের সব কিছুর উপরেই রাজনীতির প্রভাব লক্ষ্য করা যায়। তাই রাজনীতির প্রকৃতি যথাযথভাবে অনুধবন করতে না পারলে

মানব সমাজ ও মানব সভ্যতার ক্রম বর্ধমানের সঙ্গে সঙ্গে কোন ক্রম বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত ধ্যান-ধারণার পরিবর্তন সাধিত হয়েছে হচ্ছে এবং হবে তাই রাষ্ট্রবিজ্ঞানের একটি স রাষ্ট্রবিজ্ঞানের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এল এস ওসপি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি সম্পর্কে বিভ্রান্ত বা মতপার্থক্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চিত আলোচনার ক্ষেত্রে সীমানা কোন একটি নির্দিষ্ট সংজ্ঞাকে যথার্থ হতে দেয় না। স্বাভাবিক কারণে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির সংজ্ঞা প্রদানের প্রয়াস করেছেন এই সংজ্ঞাগুলি কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এক রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দুই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে সাধারণত আমরা সনাতন বা সাবেকি সংজ্ঞা বলা হয়ে থাকে। সনাতন ধারণা অনুসারে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি উদ্দেশ্য কার্যাবলী প্রভৃতির যে হাসতে আলোচিত হয় তাকে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বলে অভিহিত করা হয়ে থাকে। প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক ব্লুস্ট লির মতে যে স্বাস্থ্য রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান বলা হয়ে থাকে। অধ্যাপক গার্নারের মতে প্রমূখ রাষ্ট্রবিজ্ঞানীর রাষ্ট্রবিজ্ঞান বলতে সেই শাস্ত্রটির কথা উল্লেখ করেছেন যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এটাই হলো রাজনীতির প্রথম ধাপ। অধ্যাপক গেটেল বলেছেন রাজনীতি হলো রাষ্ট্র কি ছিল তাঁর ঐতিহাসিক অনুসন্ধান বর্তমানে রাষ্ট্র সম্পর্কে একটি বিশ্লেষণমূলক ব্যাখ্যা এবং ভবিষ্যৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটি রাজনৈতিক ও নীতি স্বাস্থ্যসম্মত আলোচনা। এমনকি রাসেল প্রমুখ অনেক দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানী বা রাজনীতিবিদ একথা মনে করেন যে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো রাজনীতির বিষয়বস্তু এই পূর্ব মতবাদ এখনও গ্রহণযোগ্য তবে পলযান এর মতে রাষ্ট্রবিজ্ঞান হল বা রাজনীতি হলো সমাজবিজ্ঞানের সেই অংশ, যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতি সমূহ নিয়ে আলোচনা করে। ছিলি লিকক চেকলিন প্রভৃতি এই মতকে সমর্থন করেছেন বার্জেস এর মতে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। কিন্তু গ্রামওয়ালস আর্থিক মতকে রাজনীতির বিষয়বস্তুর মধ্যে এনেছেন। অ্যালান বল ডেভিড ইস্টন বহু আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানের পূর্বোক্ত সংজ্ঞা অনুযায়ী সংকীর্ণতা দোষে দুষ্ট বলে অভিহিত করেছেন। আগের দার্শনিকদের তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্র কে নিয়ে আলোচনা করে না সেইসঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক দল কোনো গোষ্ঠী বা রাজনৈতিক আচার-আচরণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভৃতি নিয়েও আলোচনা করে, অর্থাৎ এই সমস্ত বিষয়বস্তুগুলোও রাজনীতির অঙ্গ নাসওয়েলের মতে সমাজের প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্ক আলোচনা

রাজনৈতিক জীবনের পর্যালোচনা করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি ক্ষমতা শাসন ও কর্তৃত্ব কে রাজনীতির আলোচনায় প্রধান প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন এবং এখানেই একটি আর্থিক বা অর্থনৈতিক ব্যাপার এসে পড়ে অ্যালেনবলের মতে রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয় যা সমাজস্ত মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। কিন্তু ডেভিড ইস্টন রাষ্ট্র কিংবা ক্ষমতা কোনোটিকেই রাজনীতির বিষয়বস্তু বলে মনে করেন না তার মতে রাজনীতি হলো মূল্যের কর্তৃত্ববোধে বা বন্টনের প্রধান পাঠ কারণ। তা ক্ষমতা বন্টন ও প্রয়োগ দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় কোন মূল্যবান বস্তুর বন্টন নিয়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বিরোধ বাঁধলে প্রচলিত প্রথার ভিত্তিতে সেইসব বিরোধের মীমাংসা করা সম্ভব নয়। তখন সামাজিক কর্তৃত্বের সাহায্যে একটি নীতি প্রণয়ন করা হয় এই নীতি বা সিদ্ধান্ত কর্তৃত্ব সম্পন্ন বলে বর্ণনা করা হয়ে থাকে। প্রয়োজন হলে সামাজিক কর্তৃত্ব বল প্রয়োগের মাধ্যমে নিজের সিদ্ধান্তকে কার্যকর করে সুতরাং ব্যাপক অর্থে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান হল এমন একটি বিষয় যা ক্ষমতা শাসন বা কর্তৃত্ব বন্ধনের আবদ্ধে মানুষের সঙ্গে মানুষের স্থায়ী একটি সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে। এটাই হলো রাজনীতির প্রধান প্রতিপাদ্য কিন্তু এরূপ ব্যাপক অর্থ প্রদত্ত রাজনীতির সংজ্ঞা অনেকেই গ্রহণ করেন না। বিশ ও একুশ শতকে জাতী ও আন্তর্জাতিক রাজনীতির গতি-প্রকৃতি বিশেষ পরিবর্তন সাধিত হয় রাজনীতির বিষয়বস্তু পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এই নতুন রাজনৈতিক পরিস্থিতির দিকে দেখা যায় আমরা রাজ নীতির মোটামুটি সন্তোষজনক একটি সংজ্ঞা নির্দেশ করতে পারি। রাষ্ট্রবিজ্ঞান হল সমাজবিজ্ঞানের সেই শাখা বা রাজনীতি হলো সমাজ বিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব সংগঠন শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ আন্তর্জাতিক আইন সংগঠন ইত্যাদি সম্পর্কের মধ্যে বিভিন্ন রাজনৈতিক অবস্থান তুলনামূলক আলোচনা

বা রাজনীতির যাত্রা শুরু হলেও সুদূর অতীতকাল থেকেই এই রাজনীতি সংক্রান্ত আলোচনা অবশ্যই লক্ষ্য করা যায়। আজ থেকে প্রায় দুই হাজার পাঁচশো বছর পূর্বে গ্রিসে প্লেটো ও এরিস্টটল রাজনীতি নিয়ে আলোচনা করেছিলেন। রাজনীতি রাষ্ট্র আইন সম্পর্কে প্লেটো আলোচনা তার সমগ্র দর্শন চিত্রের একটি প্রধান অঙ্গ ছিল, তিনি রাজনীতি ও দর্শনের মধ্যে যে মেলবন্ধন গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তার প্রমাণ পাওয়া যায় republic স্টেন ম্যান লজ নামক গ্রন্থ গুলির মধ্যে কিন্তু রাষ্ট্রচিন্তাবিদ এরিস্টটলের স্থান প্লেটোর থেকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে। কারণ তাঁর রচিত পলিটিক্স নামক গ্রন্থ একটি স্বতন্ত্র বিষয় হিসেবে রাজনীতিবিদদের ভিত্তি হিসেবে গড়ে উঠেছে, তারা দুজনেই রাজনৈতিক প্রশ্নগুলিকে মানুষের মূলত একটি নৈতিক প্রশ্ন হিসেবে গণ্য করলেও অ্যারিস্টোটল রাজনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে একটি সীমারেখা নির্ধারণের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। ঘটনার পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে তিনি যার চিন্তা ধারা তুলে ধরেছিলেন এবং এই বি~ বৈজ্ঞানিক মনোভাব তার সমগ্র রাজনৈতিক চিন্তা কে প্রভাবিত করেছিল। তাই ম্যাক্সি অ্যারিস্টোটল কে প্রথম রাজনৈতিক রাজনীতিবিদ বা বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন। প্রাচীন গ্রিসের মত প্রাচীন ভারতেও একই সময়ে রাজনীতি সংক্রান্ত আলোচনার সূত্রপাত ঘটেছিল ঋকবেদে। উপজাতীয় শাসন জাতিপ্রথা রাষ্ট্র ব্যবস্থা রাজতন্ত্র রাজার সার্বভৌমত্ব ও অধিকার সভা ও সমিতির মত গণতান্ত্রিক প্রতিষ্ঠাসমূহের সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী সময়ে

রাষ্ট্রয়ত্ত রাজনীতি ও রাষ্ট্রপরিচালনা ছাড়াও রাজতন্ত্রের প্রয়োজনীয়তা প্রজাদের প্রতি রাজার কর্তব্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রভৃতি সম্পর্কে আলোচনা বিশেষভাবে লক্ষ্য করা যায়। বৌধ্য রাষ্ট্রচিন্তায় সামাজিক চুক্তি মতবাদকে অস্তিত্ব লক্ষ্য করা যায়, আবার কৌটিল্য তার অর্থশাস্ত্রের যে রাষ্ট্রের উদ্ভব ও উদ্দেশ্য সপ্তাঙ্গ তত্ত্ব মঙ্গল তত্ত্ব রাজ্যের বা রাজার অযোগ্যতা ও তার পরিণাম যুদ্ধ জয়ের কৌশল প্রভৃতি সম্পর্কে আলোচনা করেছেন। রোমান রাষ্ট্রচিন্তাতেও রাজনীতির একটি বিশেষ জায়গা আছে। উদীয়মান রোমের সামরিক শক্তির আঘাতে প্রাচীন গ্রিসের সামাজিক ও রাজনৈতিক জীবনে ভাঙ্গন প্রক্রিয়া সম্পন্ন হয়, এরপরে রোমে গ্রিক চিন্তা বা গ্রিক রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্র দর্শন গুরুত্বহীন হয়ে পড়ে রোমের প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বা শাসন ব্যবস্থার উৎকর্ষের সময় অলিভিয়াস সিসেবল প্রমুখ রাষ্ট্রচিন্তায় জণকদের বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। রোমান দার্শনিক ইতিহাসবিদ ও আইনজীবীদের মতে সর্বাপেক্ষা বড়ো অবদান হল যুক্তিবাদীতা ও ন্যায়কে আইনের ভিত্তি বলে ঘোষণা করা। তাছাড়া মিশ্র শাসন ব্যবস্থা ক্ষমতা ও ভারসাম্য নীতি এবং বিশ্ব ভ্রাতৃত্ব ও সর্বজনীন নাগরিকত্বের

মধ্যযুগে একেশ্বরবাদ বিশেষত খ্রিস্ট ধর্মভিত্তিক রাজনীতির বিশেষ প্রাধান্য লাভ করেছিল। মধ্যযুগের প্রারম্ভিক পর্বে অগাস্টাইন প্রমুখ চিন্তাবিদদের দর্শনে রাজনীতি অপেক্ষা ধর্মই বেশি প্রাধান্য পেয়েছিল। কিন্তু সেন্ট থমাস রাজনীতিকে একটি ব্যাপক স্বাস্থ হিসেবে দেখেছিলেন রাষ্ট্র আই সরকার ন্যায় প্রভৃতি বিষয়কে তিনি বাস্তব ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির বিচার বিশ্লেষণের মাধ্যমে দেখেছিলেন আবার পড়ূয়ার মার্সলিয়ো এর মানসিকতায় আধুনিক যুক্তিবাদ। গণতান্ত্রিক চিন্তাধারা ও লোকাহত সার্বভৌমিকতার প্রতী আত্মপ্রতিষ্ঠা হয়েছিল এমন ভাবে ও রাজনীতিকে বিশ্লেষণ করা হয়েছে। এমনকি তিনি ধর্মনিরোপেক্ষিতকরণ হিসেবেও রাজনীতির চিন্তাধারা করেছেন। নবজাগরণের যুগে মানবতার ও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার মাধ্যমে শিল্প-সাহিত্যের অভাবনীয় উন্নতি বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ভৌগলিক আবিষ্কার এবং রাষ্ট্রচিন্তা জগতের মৌলিক পরিবর্তন এনে দিয়েছিল। সন্তান রাজনীতির বিকাশের নবজাগরণের সন্তান হিসাবে পরিচালিত ইতালির রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি গুরুত্বপূর্ণ অবদান হলো রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণ এর জন্য আরোহী পদ্ধতি অনুসরণ মধ্যযুগীয় ধর্মান্ধতা ও ধর্ম বিশ্বাস সম্পর্কে চিন্তার পরিবর্তন। এই ইতিহাসের ভিত্তিতে প্রথম নির্ভর সিদ্ধান্তকে যথার্ত রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়েছিল, যদিও সর্বপ্রথম তিনি মানুষের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের মধ্যে পার্থক্য নিরূপণ করে রাজনৈতিক মানুষ ধারণাটির জন্ম দেন এইসব কারণে ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হিসেবেও ধরা হয়ে থাকে। ষোলোর শতাব্দীতে ফরাসি চিন্তাবিদ যা ভোদাস সার্বভৌমত্বের উপর ভিত্তি করে রাজনীতি টির চিন্তা অবস্থিত হয়েছিল। তারপরে ইংরেজ দার্শনিক টমাস হবসের বৈজ্ঞানিক পন্থা ও পদ্ধতিতে রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন বলে রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কারি হিসেবে তাকে মনে করা হয়। ধর্মনিরপেক্ষতা যুক্তিবাদ বস্তুবাদ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ উপযোগিতাবাদ আইন তথ্য ও কতৃত্ববাদ সম্পর্কিত তার চিন্তা-ভাবনা পরবর্তীকালে অনেক রাষ্ট্রবিজ্ঞানী কে প্রভাবিত করেছে। সর্বোপরি তিনি ছিলেন আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা সপ্তদশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ জন লব অপসের মতো লকের সামাজিক চুক্তির মতবাদের প্রবক্তা হলেও তিনি অজ্ঞাতবাড়ি পদ্ধতি অনুসরণ করে ওই মতবাদ টির আলোচনা করেছিলেন। ব্যক্তি স্বাধীনতা সীমাবদ্ধ শাসনব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বৈপ্লবিক অধিকার ব্যক্তিগত সম্পত্তি প্রভৃতির অধিকার সংক্রান্ত যে তত্ত্বগুলি উদারনীতিবাদের অগ্রগতির পথ প্রশস্ত করেছিল, তা তিনি প্রথম দেখান তিনি ছিলেন রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হবস অলকের মতো ফরাসি রাষ্ট্র চিন্তাবিদ যা জক রুশো দার্শনিক ছিলেন। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব কে রাজনীতির চিন্তার একটি সর্বাপেক্ষ গুরুত্বপূর্ণ মৌলিক অবদান হিসেবে মনে করা হয়। এইরূপ ইচ্ছাকে সার্বভৌম বলে ঘোষণা করে তিনি জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা সংগ্রামের যে প্রভাবে মতবাদকে ইংলেন্ডের রাষ্ট্রচিন্তার গভীরতম প্রভাব পড়েছিল তা হিতবাদ বা উপযোগিতাবাদ হিসেবে পরিচিত। হিতবাদে চিন্তাবিদ কে জেরোম বেনথাম এবং তার হিতবাদী দর্শনের মূল বক্তব্য হলো সর্বাধিক পরিমাণে সুখ লাভ যেমন ব্যক্তির চূড়ান্ত লক্ষ্য। তেমনি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন হলো রাজনীতির চূড়ান্ত লক্ষ্য, তাছাড়া তিনি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ এবং ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও উপযোগিতা তত্ত্বটি প্রয়োগ করতে দ্বিধাবোধ করেননি। তাঁর মতে রাষ্ট্র হল ব্যক্তির ওছি

বেন্থাম বর্ণিত এইরূপ রাষ্ট্র হল গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বেন্থাম কে হিতোবাদের সংশোধনীও রূপ হিসাবে মনে করা হয় না, রাষ্ট্র বিজ্ঞানীদের মতে উদারনীতিবাদ এর মধ্যে পরিবর্তন এনেছিলেন।

প্রভৃতি সংক্রান্ত তথ্য একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে রাষ্ট্রবিজ্ঞান কে আত্মপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাস এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ওতপ্রোত ভাবে জড়িত। হান্স নেপ~ নেপোলিয়নের যুদ্ধের সময় হান্টিস লাইবার আঠারোশ সাতাশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং কলম্বিয়া college এর ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রকাশিত civil liberty and left government এর গ্রন্থে একটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে রাষ্ট্রবিজ্ঞান এর মধ্যে রাজনীতির বিকাশের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান এর কথা বলেন। রাজনীতির বিবর্তনের ইতিহাসে আঠারোশো আশি সাল বিশেষভাবে উল্লেখযোগ্য ওই বছরের sir ডব্লিউ বার্জেস এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয় বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে একটি ক্ষমতা ধর্মী দর্শনীয় গোষ্ঠী হিসেবে গড়ে তোলা হয়। এই গোষ্ঠীর উদ্যোগে আঠারোশো ছিয়াশি সালে political science quaterly নাম রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে একটি পাণ্ডিত্যপূর্ণ সাময়িক পত্রিকা সর্বপ্রথম প্রকাশিত হয়। ওই পত্রিকায় রাষ্ট্র বিজ্ঞান বা রাজনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ ব্যক্তিদের মতামত ভাবনা চিন্তা প্রভৃতি প্রকাশিত হয়। রাজনীতিকে একটি স্বতন্ত্র স্বাস্থ হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে হারবার্জ এর ভূমিকা অনস্বীকার্য বিশ্ববিদ্যালয়গুলিতে আঠেরোশো ছিয়াত্তর সালে জন হপকিন্স এর বিশ্ববিদ্যালয় ইতিহাস ও রাজনীতিকে উন্নত প্রশিক্ষণ ও গবেষণার কর্মসূচি হিসেবে গ্রহণ করা হয়। আঠেরোশো সাতাত্তর ও আঠেরোশো তিরাশি সাল তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যথাক্রমে hastings historical and political science associations উন্নিশশো তিন সালে মার্কেল রাষ্ট্রবিজ্ঞানের সংঘ এর প্রতিষ্ঠা হয় এবং এই রাষ্ট্রবিজ্ঞান সংঘে রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতিকে একটি অগ্রগতির পথে দেখেয়েছিল। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ ও প্রক্রিয়া গুলির প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও শ্রেণী বিভাজনের ওপর ওই সংঘের বিশেষ গুরুত্ব ছিল। একটি বৈধ সরকারের সাংগঠনিক কাঠামো সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণ প্রভৃতিকে রাজনীতির বিষয়বস্তু হিসেবে মনে করা হয়ে থাকে। রাজনীতির আলোচনার ক্ষেত্রে পরিধি রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান সমূহের গণ্ডি ছাড়িয়ে অনেক বেশি সম্প্রসারিত হতে পেরেছিল। রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতির আলোচনার ক্ষেত্রে এর বিষয়বস্তু সীমানা নিয়ে রাষ্ট্র বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি হলো একটি গতিশীল সমাজিক বিজ্ঞান, তাই মানব সমাজের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রও পরিবর্তন হয়েছে বর্তমান আলোচনাতে বা সমালোচনাতে রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক বিরোধ ও মীমাংসা ক্ষমতা রাজনৈতিক বিতর্ক ইত্যাদি কেন্দ্রীভূত করা হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানে সরকারেরও একটি বিশেষ ভূমিকা আছে এবং রাষ্ট্রের ইচ্ছা বা লক্ষ্য সরকারের মধ্য দিয়ে প্রকাশ পায়, তাই রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি জানতে গেলে বা রাজনীতির প্রকৃতি জানতে গেলে প্রথমে সরকারের প্রকৃতির জানতে হবে সরকারের কর্তৃক প্রণীত আইন নিয়ে রাজনীতির আলোচনা করে থাকে। সরকারি আইন প্রণয়নের মধ্য দিয়েই শাসন কার্য পরিচালনা হয়ে থাকে। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষা হয়ে থাকে, তাই আইনের আলোচনা রাজনীতির প্রধান একটি অঙ্গ হিসাবে মনে করা হয়। বর্তমান বিষয়ে কোন দেশে একক প্রতিষ্ঠাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়, কারণ এখন বিশ্বের প্রত্যেকটি দেশি পরস্পরের ওপর নির্ভরশীল তাই বর্তমান বিশ্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির মধ্যে বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়। প্রকৃতপক্ষে এই সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি বর্তমানে বিশ্ব শান্তি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই এই সব প্রতিষ্ঠান ও তার কার্যকলাপ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপ এর মানসিক কাঠামো গোষ্ঠীগত আচরণ দ্বারা প্রভাবিত হয়। সেই কারণে বর্তমানে ব্যক্তিগত ও গোষ্ঠীগত প্রবণতা রাজনৈতিক দলের ভূমিকা সৃষ্টিকারী গোষ্ঠীর আচরণ প্রভৃতিকে রাজনীতির বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয়ে থাকে। অধ্যাপক রোকসন বলেছিলেন রাজনীতিতে শুধু কি আছে তা নিয়ে আলোচনা করা হয়নি, কি হওয়া উচিত তা নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া মানব জীবনের বিভিন্ন বিষয়ের ঔচিত্য অনৌচিত্ত্ব ভালোমন্দ প্রভৃতি মূল্যবান নিয়েও আলোচনা করা হয়ে থাকে। অ্যালেন বল ক্ষমতা ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্ধী কার কে রাজনীতির আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তাঁর মতে রাজনীতির মূল কথা হলো ক্ষমতা প্রকৃতপক্ষে শুধু জাতীয় ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্ষমতার লড়াই চলছে তাই ক্ষমতা কে বাদ দিয়ে রাজনীতির আলোচনা হতেই পারে না। বর্তমানে রাজনীতি শুধুমাত্র অতীত ভ~ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে না শ্রেণী সংগ্রাম নিয়েও আলোচনা করে থাকে, তাই রাজনীতি যে সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সে বিষয়ে অস্বীকার করার কোন জায়গা নেই এখানেই রাজনীতি বিষয়ে আলোচনা শেষ হলো। একদিন একটা দাররিকাক অনেকগুলো ময়ূরের পালক গুছিয়ে উম গুছিয়ে পেলো। আহ আহ ময়ূরের পালকগুলো দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেলো। মনে মনে ভাবলো পালক গুলোকে যদি নিজের গায়ে গুঁজে দেয়া যায় তাহলে নিশ্চই তাকে অনেক সুন্দর দেখাবে। যেমন ভাবনা তেমন কাজ কাক তার সারা গায়ে ময়ূরের পালকগুলো লাগিয়ে নিলো নিজেকে সুন্দর ভেবে তার মনে অহংকারী হয়ে উঠলো। সে ভাবলো আর আমি কুচ্ছিৎ দাররি কাকগুলোর সঙ্গে থাকবো না । এ ভেবে সে দাররিকাকদের কাছে গিয়ে তাদের কালো কুচ্ছিৎ বলে- পরে ময়ূরদের সঙ্গে থাকতে গেলো। ময়ূররা কিন্তু দারুরী কাককে দেখে বুঝতে পারলো এবং চিনতেও পারলো এরপর ময়ূরের ময়ূরের দল বেঁধে কাককে ঘিরে বলল আহ দারুরি কাক গা থেকে ময়ূর পালকগুলো সব খুলে নিয়ে ঠোকরে তাকে তাড়িয়ে দিলো। দারুরি কাক আর কি করে মনের দুক্ষে আবার নিজের দল ফিরে আসতে চাইলো কিন্তু দারুরি কাকরা তার ব্যবহার খুব রেগে গিয়েছিলো। তারাও তাদের দলের- দলটাকে কাককে ঠাই দিয়ে না বেচারা দাইরে কা সেদিন থেকে একাকী হয়ে গেলো। একদিন একটা বাক পর্বতের ঝর্ণা জল খেতে খেতে দেখতে পেলো কিছু দূরে নিচে~ এর দিকে এক এক মুখ জল পান করছে। জল পান করছে সে দেখে মনে মনে ভাবলো ঐ ঐ উম সহ হত্যা করে তার মাংস খাবো কিন্তু বিনা দোষে একজনকে হত্যা করা ভালো দেখায় না সুতরাং এটা দোষ দেখিয়া অপরাধী করে ওর পিরান বস করবে এ কথা এ কথা ভেবে বাঘ ভর্তি তাড়াতড়ি এ মেগ যায় ওকে কাছে উপস্থিত হয়ে বললো তোর এত্ বড় আমি জল খাচ্ছি আস্পর্ধা আমি জল খাচ্ছি দেখেও তুই জল ঘোলা করছিস উম মেগ সাবক শুনে ভয়ে কাঁপতে কাঁপতে বললো সে কি রাজা মশাই আমি কেমন করে আপনার জল আহ জল ঘোলা করলাম আমি নিচে জল পান করছি তাই আপনির ওপরে নিচে জল ঘোলা করে ওপরে জল ঘোলা হতে পারে না বাঘ বললো সেই যাইহোক তুই এক বছর পর আগের আমার অনেক করেছিলি আজ তোকে তার উপযুক্ত শিক্ষা দিব আহ সাবক কাঁপতে কাঁপতে বললো আপনার ভুল হয়েছে, এক বছর আগে আমার জন্মই হয় নি সুতরাং আমি আহ তখন আমি আপনার নিত্তান্ত কচি এটা ছিল এটা কি করে সম্ভব তখন বাঘ বললো হ্যাঁ সত্যি কথা সেই তুই নস তোর তোর বা বাপরা নিত্তান্ত করেছিল তুই কর আর আর উম তার তার বাপ্ করণ করে কথা আমি তোর কোনো কথা শুনতে চাই না এই বলে বাঘ আহ অসহায় দুর্বল আহ কে হত্যা করলো মনে মনে দুঃখ পেলো চিন্তা করতে লাগলো জেনো পাখিরা আহ পাখিরা আকাশে উড়তে বেড়ায় দুইটো ডানা মেলে নীল আকাশে ঘোরে ফিরে কিন্তু আমি পারি না কারণ আমার ডানা নেই তারপর অনেক ভেবে কচ্ছপ ঠিক করলো তাকে যদি একবার কেউ আকাশে উড়িয়ে দেয় উড়িয়ে দেয় তাহলে সে পাখিদের মতো সহজে আকাশে উড়তে উড়ে বেড়াতে পারবে এই ভেবে সে এক ঈগল ঈগল পাখির কাছে গিয়ে বললো ভাই তুমি দয়া তুমি দয়া করে আমায় একবার আহ আকাশে উড়িয়ে দাও তাহলে সমুদ্রের ভিতর যত যত যত্নে আছে সব তুলে দেব আহ তুলে দেব তুল এনে আমি তোমার দিব তোমার মত আকাশে উড়ে বেড়াতে বড্ডো ইচ্ছে করছে ঈগল কচ্ছপের ইচ্ছা ও প্রাথর্না শুন~ শুনে বললো শুনো কচ্ছপ তুমি যে মনে মনে যা ইচ্ছা করছো তা বাস্তবে হয় হওয়া অসম্ভব অসম্ভব জীব জীব কখনো আকাশে উড়তে পারে না। তুমিও আশা ছেড়ে দাও। আমি যদি তোমাকে উড়িয়ে দি তুমি ততক্ষনে পরে যাবে আর ফলে তোমার মৃত্যু হতে পারে, কচ্ছপ এতে দমে না গিয়ে বললো তুমি আমাকে শুধু একবার আকাশে উড়িয়ে দাও আহ আমি উড়তে পার~ পারি উড়বো না উড়তে পারি পরে যাব, পড়ে মরব তোমার ওই ভাবনা ভাব~ হবে হবে না এই বলে কচ্ছপ উম

সম্ভব হলো এই বলে ছেড়ে দিলো, ছেড়ে দেওয়ার মাত্রই কচ্ছপ এক পাহাড়ের উপর পড়লো এবং সঙ্গে সঙ্গে সে মারা গেলো উম একদিন দুই বন্ধু বনের মধ্যে গল্প করতে করতে হাটছিলো হটাৎ তারা দেখলো বোনের মধ্যে এক একটা ভাল্লুক তাদের দিকে আসছে দুই বন্ধুর মধ্যে একজন গাছে উঠে পড়লো অপর বন্ধু গাছে উঠতে জানতো না অন্য কোনো পথ না পেয়ে এ একা ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করার, অসাদ্ধ ভেবে উহ ম~ মরার ভান করে মাটিতে পড়ে রইলো কারণ সে শুনছিলো ভাল্লুক মারা শুনেছিলো ভাল্লুক মারা আহ মানুষ ছয় না ভাল্লুক আহ ভাল্লুক সেখানে ভাল্লুক সেখানে এসে দেখলো দেখতে পেলো আহ পথের ওপর একটা মানুষ পড়ে আছে ভাল্লুক তখন তার নাক কান মুখ সুংতে লাগলো এবং মানুষটিকে মরা মত করে বনের ভিতরে চলে গেলো। ভাল্লুক চলে যেতে গাছের আহ গাছের ওপরের বন্ধু তাড়াতাড়ি নেমে এলো নিচে বন্ধুকে বললো ভাই ভাল্লুক আহ ভাই